অ্যাঁ পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের পেন দেখতে পাওয়া যাচ্ছে এক যুবক এখান থেকে কিছু বই কিনতে এসেছেন অসংখ্য বই রয়েছে এখানে।

সেই অবস্থায় ছবিটি তোলা রয়েছে। পিছনে বেশ কিছু জিম এর যন্ত্রপাতি দেখতে পাওয়া যাচ্ছে। একটি দরজা দেখতে পাওয়া যাচ্ছে। এবং মেঝেতে নীল রঙের কার্পেট পাতা।